আরো দ্যাখতে পারছি যে রুমের বিতরে অনেকগুলি লাইটের আলো জ্বলসে।

আরও দেখতে পাচ্ছি রুমের বাইরে অনেকগুলি চেয়ার টেবিল রাখা আসে ।

আরও দ্যাখতে পারসি যে রুম -এর ভিতরে রং সাদা।

আরও দেখতে পারছি যে এখানে একটি ইলেকট্রিক কুটি রয়েসে।

আমরা দেখতে পারছি যে রুমের ভিতরে খুব অন্ধকার রয়েছে।

আরও দেখতে পারসি যে এখানে ইলেকট্রিক -এর খুঁটি রয়ে --

আরো দেখতে পারসি যে এখানে দোকানের বাইরে ওয়ালে মা কালী লেখা আসে।

আরও দেখতে পারসি যে এখানে অনেকগুলি চিয়ার রয়েসে।

আরো দেখতে পারছি যে দোকানের ভিতরে চিয়ার রয়েসে।

আরও দেখতে পারছি যে এখানে একটি তাঁবু রয়েছে।